ঠিক ওই সময়ে অমৃত শহর হত্যা কাণ্ডের তদন্ত কমিশনের সরকারি রিপোর্ট প্রকাশিত হইলো এবং ইহা সমস্ত ভারতবাসীর মনে ঘৃণার উদ্বেগ করিলো পাসার চাল ঠিক হইয়া গেলো সরকারের সহিত শেষ সম্পর্ক গুলিও সম্পূর্ণ ছিন্ন হইলো উনিশশো কুড়ি সালে আঠাশে মে তারিখে খিলাফৎ কমিটি গান্ধীজির অসহযোগের প্রস্তাব গ্রহণ করিলেন ঊনিশো কুড়ি কুড়িই জুন তারিখে এলাহাবাদে হিন্দু মুসলমানের মিলিত সভা CEO কে সমস সর্বসম্মতিক্রমে সমর্থন জানাইলেন এবং বড়োলাটকে চরম পত্রের শর্তাবলী পূরণের জন্য একমাস সময় দিলেন

ইংল্যান্ডের সহিত সম্পর্ক ছিন্ন করিতে চান নাই তাই সাধারণ সংস্কারের পন্থা অবলম্বন করিয়াই তিনি ইংল্যান্ডকে অনুতপ্ত দেখিতে আশা করিলেন এখন আমার ন্যায় যে কোন ব্যক্তি নিকট একমাত্র পন্থা গ্রহণের সুযোগ অবশিষ্ট রহিয়াছে এবং তাহা হইল british শাসনের সহিত সকল সম্পর্ক ছিন্ন করা অন্যথা এখনো যদি আমি প্রচলিত অন্যান্য গঠনতন্ত্র অপেক্ষা british গঠনতন্ত্রের সহজাত শ্রেষ্ঠতা সম্পর্কে বিশ্বাস রাখি তাতে আমাদের ব্যবস্থা অবলম্বন করা উচিত যাহার ফলে কৃত অন্যায় সংশোধন ঘটিবে এবং রিতবিশ্বাস পুনরায় ফিরে আসিবে আমি এই শ্রেষ্ঠতায় বিশ্বাস হারাই নাই এবং এই কারণে আমি আইন অমান্যের পথ গ্রহণ করিতে পরামর্শ দিয়াছি ইহা হইতেই বোঝা যায় ইংল্যান্ড তাহার অন্ধ দ্বন্দ্বের ফলে তার সাম্রাজ্যের কত বড় একজন নাগরিককে হারাইয়া ফেলিয়াছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আঠাশে জুলাই তারিখে গান্ধীজী ভারতের নিকটে ঘোষণা করিলেন যে পহেলা আগস্ট তারিখ হইতে অসহযোগ আন্দোলন শুরু হইবে তিনি জনসাধারণকে ওই তারিখের পূর্ব দিন উনিশশো কুড়ি সালের একত্রিশে জুলাই উপাসনা ও অনশনের দ্বারা প্রস্তুতি পবিত্র হরতাল পালন করিতেও পরামর্শ দিলেন সরকারের ক্রোধের প্রতীক তিনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করিলেন না বরং জনতার আক্রোশ সম্বন্ধে ভয় পাইলেন পাইতে লাগিলেন তাই জনসাধারণের মধ্যে যাহাদের নিয়ম এবং শৃঙ্খলা বজায় থাকে তাহার জন্য পূর্ব হইতে তিনি ব্যবস্থা ব অবলম্বন করিলেন অসহযোগের আহ সাফল্য নির্ভর করে পরিপূর্ণ সংগঠনের উপর ক্রোধ হইতে আসেনি শৃঙ্খলা বিন্দুমাত্র হিংসার অস্তিত্ব থাকিলে চলিবে না প্রতিটি হিংসার অর্থ হইলো পিছনে হটিয়া আসা নিরপরাধ জীবনের অনর্থক অপচয় করার সর্বোপরি দেশের সর্বত্রই শৃঙ্খলা রক্ষা করিয়া চলিতে হইবে পরবর্তী দুই মাস কাল ধরিয়া ইতিমধ্যে গান্ধীজি এবং সর অসহযোগ কমিটি কর্তৃক অসহযোগ কর্মতালিকা প্রস্তুত হইয়া গিয়াছিল তাহাদের নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয় খেতাব এবং অবৈতনিক চাকরি ত্যাগ করিতে হইবে সরকারি ঋণের ব্যাপারে অংশগ্রহণ করিলে চলিবে না আইনজীবী দিগকে সাময়িকভাবে ওকালতি বন্ধ রাখিতে হইবে এবং স্বদেশীর দ্বারা দেওয়ানি মামলার মীমাংসা করিতে হইবে পিতামাতা দিগকে সরকারি school বয়কট করিতে হইবে সংস্থার অনুযায়ী যে council গঠিত হইয়াছে তাহাও বর্জন করিতে হইবে সরকারি পস্যাগার বা জলসায় অংশগ্রহণ করিলে চলিবে না সামরিক বা অসামরিক যেকোনো চাকরি গ্রহণ করিতে অস্বীকার করিতে হইবে স্বদেশীর প্রচার করিতে হইবে

এখানে আইন অমান্যের কোন প্রশ্নই ছিল না আইন অমান্যের স্বরূপ গান্ধীজী ভালো করিয়া জানে তাই থরোর রচনায়ে এ বিষয়ে তিনি সম পুঙ্খানুপুঙ্খ ভাবে কাজ করিয়াছিলেন তিনি থর রচনা হইতে বহু অংশধার প্রবন্ধগুলিতে উদ্ধৃত করিয়াছেন আইন অমান্য হইতে অসহযোগে তিনি বিশেষ সাবধানতার তিনি বিশেষ সাবধানতার তিনি বিশেষ সাব ধানতার ব্যবস্থা করেছিলেন সঠিক পৃথক ও করিতে দেখাইয়াছে আইন অমান্য হইল মানিতে অস্বীকার কোন আইনকে প্রস্তুত ও ভঙ্গ করা এই আইন ভঙ্গের নীতি কেবল মাত্র কয়েকজন বিশিষ্ট মানুষের দ্বারাই কার্যত প্রয়োগ সম্ভব অবশ্য অন্যপক্ষে অসহযোগ হইল গণ আন্দোলন এবং ইহা গণ আন্দোলনই হওয়া উচিত অবশ্য গান্ধীজী ভারতে জনসাধারনকে আইন অমান্যের জন্যে প্রস্তুত করিতেছিলেন তবে তাহা ধাপে ধাপে ধীরে ধীরে তিনি জানিতেন যে ভারতবাসী কখনো তখনো শো যথেষ্ট প্রস্তুত হয়নাই এবং যতক্ষণ না তিনি জানিতে পারিতে ছিলেন যে জনসাধারন মার্গ প্রয়োজনে অনুরূপ আত্মসংযম এর অধিকারী হইয়াছে ততক্ষণ পর্যন্ত তিনি তাহাদের বল্গা আলগা করাও পছন্দ করিতেন না অসহযোগের এই প্রথম কর্মসূচিতে tax বন্দ্বের কোন প্রশ্ন ছিল না গান্ধীজি উপযুক্ত সময়ের প্রতীক্ষা করিতেছিলেন পহেলা আগস্ট তারিখে তিনি বড়লাটের নিকট ফেরিত তাহার এক বিখ্যাত পত্রে আন্দোলনের সংকেত করিলেন এই পত্রের সহিত গান্ধীজী তাহার এইখেতাব এবং পদকগুলিও ফেরত পাঠালেন আপনার পূর্ববর্তী বড়লাট বাহাদুর আমাকে দক্ষিণ আফ্রিকায় মানবহিতৈষী কার্যের জন্য যে কাইজার-ই-হিন্দ স্বর্ণ পদক দিয়াছিলেন জুলু যুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকার ভারতের স্বেচ্ছাসেবক বাহিনীর কর্মচারী হিসাবে আমি যে পদক পাইয়াছিলাম এবং বুয়র যুদ্ধের সময়ে pressure বাহক বাহিনীর superintendent হিসেবে কার্যের জন্য আমি যে পদক পাইয়াছিলাম সেগুলি সমস্ত ফেরত পাঠাইতেছি ইহা দেখে আমি আজও ব্যথিত হইনাই এমন নহে অতফত গান্ধীজি অমৃতসরের ঘটনাবলী এবং খিলাফত আন্দোলনের মূল কারণ গুলির উল্লেখ করিয়া বলিলেন বলিলেন কিন্তু এতে সরকার এইরূপ দুর্নীতি ও অন্যায় কালিমায় কলঙ্কিত তাহার প্রতি আমি আর বিন্দুমাত্র সম্মান বা স্নেহকে প্রশ্রয় দিতে পারি না আজ এই সরকারকে তাহার সকল ভুল ত্রুটি সংশোধন করা একবার প্রয়োজন হইয়াছে জনসাধারণের সহিত পরামর্শ করিয়া বড়লাট সকল অতীত অন্যায় এবং অবিচারের ক্ষতিপূরণ করিবেন গান্ধীজী এমন আশা এই পত্রে প্রকাশ করেন অবিলম্বে গান্ধীজীর দৃষ্টান্ত ভারতের সর্বত্রই অনুষ্ঠিত হইতে লাগিল শত শত আইনজীবী এবং বিচার বিভাগের কর্মচারীর পদত্যাগপত্র দাখিল করিলেন হাজারে হাজারে ছাত্রীরা কলেজ ত্যাগ করিল আদালতগুলির বয়কট করিল ভুলকরি school গুলি জনশূণ্য হইয়া পড়িল পড়িয়া রহিল ভারতীয় জাতীয় কংগ্রেস কলিকাতায় এক বিশেষ অধিবেশনে বিপুল ভোটাধিকরের ভোটাধিক্ষ্যের গান্ধীজীর সিদ্ধান্তে সমর্থন করিলেন গান্ধীজী এবং তাহার বন্ধু মৌলনা শওকত আলী বিপুল সমারোহের সঠিক সহিত সমগ্র দেশময় ঘুরিয়া বেড়াইতে লাগিলেন এই সংগ্রামের প্রথম কয়েক মাসে গান্ধীজি নেতৃত্বের যে ক্ষমতা দেখাইলেন তাহা ইতিমধ্যে আর কখনো দেখাননাই হিংসাকে সংযত করিয়া রাখিতে হইলো জনতার শৃঙ্খলাহীন হিংসাত্মক কার্যকে আহ তাহার চিরকালই ভয় তিনি তীব্রভাবে জনতাতন্ত্রের নিন্দা করিলেন এই জনতাতন্ত্রকে কিন্তু তিনি ভারতের সর্বাপেক্ষা বৃহৎ বিপদ বলিয়া ভাবেন যুদ্ধকে তিনি এমন ঘৃণা করেন এমন আর কেউই করেন নাই তবু যদি তাহাকে বাঁচিয়া লইতে বলা হয় তবে তিনি এই জনতা দৈত্যকে বন্ধনমুক্ত করিবার অপেক্ষার যুদ্ধক্ষেত্র হলেও গ্রহণ করিবেন ভারতকে যদি হিংসা দ্বারা স্বাধীনতা লাভ করিতে হয় তবে তাহাদের শৃঙ্খলা এবং সম্মানজনক হিংসার দ্বারাই করিতে হইবে জনতার শাসন আমরা কোনোমতেই গ্রহণ করিব না এমনকি আনন্দিত প্রাণোৎফুল্ল ও শোভাযাত্রা যেকোনো মুহূর্তে বিভৎস্য উন্মোত্ত্বতার পরিণত হইতে পারে এই অনিয়মের মধ্যে হইতে নিয়মকে গড়িয়া তুলিতে হইবে বিশৃংখল জনতার শাসনের স্থানে আনিতে হইবে জনসাধারণের VC কে তাই জন গান্ধীজী জনসাধারণের এই বিক্ষোভের ধারা কে উপযুক্ত পর্যায়ে পরিচালিত করার জন্য বহুকে বহু নিয়মাকানুন এর প্রবর্তন করিলেন আমাদের অন্যতম মারাত্মক দুটি এই যে আমরা সংগঠিত কে আমরা সংকেতকে অবহেলা করিয়াছি সংগীতের অর্থ হইলো সুন্দর শৃঙ্খলা বৈদ্যুতিকের মতো ইহা শক্তি কিন্তু দুঃখের বিষয় সংগীত মুষ্টিমেয় করতলগত হইয়াছে ইহার জাতীয়করণ ঘটে নাই জনপ্রিয় গীতি গুলিকে দলবদ্ধভাবে এবং এবং উপযুক্ত ভাবে গাওয়া কে আমি আবশ্যিক করিয়া তুলিতে চাই এবং এই উদ্দেশ্যে আমি চাই যে বিদেশে বড় বড় সাংগীতিকরা সঙ্গীতিকেরা সুতরাং কংগ্রেসের প্রত্যেক অধিবেশনে এবং প্রত্যেক সম্মেলনে যোগ দেবে এবং জনসাধারণের সঙ্গে সকলকেই শিখাইবে অতঃপর পরিচালনার বিষয়ে ও কতকগুলি নিয়মের তালিকা ও রইয়াছে বিরাট কোনো সভা ও শোভাযাত্রার জন্য নতুন স্বেচ্ছাসেবক গ্রহণ করা উচিত হইবে না সুতরাং সব অত্যন্ত অভিজ্ঞ স্বেচ্ছাসেবক ভিন্ন হোক এগোই এক্ষেত্রে সুযোগ পাইবে না স্বেচ্ছাসেবকের প্রত্যেকের সঙ্গে একটি কোরিয়া সাধারণ নির্দেশের তালিকাও থাকিবে স্বেচ্ছাসেবকের সম্পূর্ণরূপে মানিয়া চলিবার জন্যে জনতাকে নির্দেশ দিতে হইবে কোন কোন জাতীয় ধ্বনি তুলিতে হইবে এবং কখন তুলিতে হইবে তাহা স্বেচ্ছাসেবক গনি স্থির করিয়া দেবেন সদর রাস্তাগুলিতে ভিড় জমিতে দেওয়া উচিত হইবে না railway station গুলিতে ও যাহাতে ভিড় না জমে তাহার ব্যবস্থা করিতে হইবে

উৎশৃংখল জনতায কেবল থাকিয়া থাকিয়ায় হিংসার আশ্রয় গ্রহণ করে উন্নত হইয়া ওঠে এবং অকস্মাৎ অভিভূত হইয়া পড়ে একদল হিন্দু আছেন যাহারা হয় গান্ধীজীর কিন্তু স্বরূপটি নয় এই ঋতের আশ্রয়ে টি গড়িতে পারেন নাই তাহারা হিংসার আশ্রয় লইতে করেন গান্ধীজি যাহাতে হিংসার বিরোধিতা না করেন সেই জন্য তাহাকে অনুরোধ করিয়া তাহার বহু বেনামী পত্র আসে

গান্ধীজী তীব্রভাবেই এই পত্র গুলির জবাব দিয়েছেন তিনি তিনটি সুন্দর প্রবন্ধে অশ্লীল নীতিকে অপমান এবং প্রমাণ করিয়া ব্যাখ্যা হিন্দু শাস্ত্র কিংবা কোরআন কোথাও হিংসা বাধা শিক্ষা দিয়েছে তিনি ইহা তিনি অস্বীকার করেন হিংসা কখনো কোন ধর্মের সূত্র হইতে পারে না যীশুকে তো নিষ্ক্রিয় প্রতিরোধের রাজপুত্র বলা যাইতে পারে ভগবত গীতা ও হিংসার শিক্ষা দেয় না কেবল শিক্ষা দেয় মানুষের জীবনকে বিপন্ন করিয়াও কর্তব্য করিবার মানুষের হাতে সৃষ্টির ক্ষমতা নাই তাহলে কেমন করিয়া তাহার ধ্বংসের অধিকার থাকে এমনকি শত্রুকেও আমাদের ভালোবাসিতে হইবে অবশ্যই ইহা হইতে এই অর্থ হয় না যে আপ আপকে মানিয়া লইতে হইবে এই জেনারেল ডায়ার যদি অসুস্থ হইয়া পড়েন তবে তাহার সশ্রূষা করিতে গান্ধীজী প্রস্তুত কিন্তু তাহার নিজের পুত্র যদি এমন ভাবে জীবন যাপন করেন যাহা লজ্জাজনক তবে গান্ধীজীর ভালোবাসা

সকল বিপদ তুচ্ছ করিয়া পাপের সংসর্গ ত্যাগের দ্বারাই আমাদের পাপের প্রতিরোধ করিতে হইবে এবং শত্রুর মধ্যে যত অনুতাপের লক্ষণ দেখা যাইবে তখনই তাহাকে সস্নেহে বুকে জড়াইবার জন্য দুটি হাত মিলিয়া ধরিতে হইবে সেই সঙ্গে গান্ধীজি দুর্বলকে সশ্নিগ্ধ স্বস্নিগ্ধ কে উৎসাহ দিতে সক্ষম প্রত্যহ সংগ্রামের সম্ভব হইতে যাহারা পলায় বা

প্রত্যক্ষ সংগ্রামী ডায়ার জেনারেল রাত্রের মধ্যে পরিবর্তন সংগঠিত করা সম্ভব হইয়াছিল খ্রীষ্ট এবং বুদ্ধ ইহারা জীবনের মধ্যে কিসের সুন্দরতম সমন্বয় দেখিয়াছিলেন শক্তির এবং স্নেহের বুদ্ধ তাহার সংগ্রাম শত্রু ও শিবিরে সঞ্চারিত করিয়া দিয়াছেন পরে ব্রাহ্মণের আধিপত্য মাথা নত করিয়াছিল মন্দিরে যাহারা বেশ্যাতি করিয়াছিল খ্রিস্ট তাহাদিগকে তাড়াইয়া দিলেন নিন্দা করলেন ফেরিশিদের নিন্দা করলেন ভন্ডামি হলো প্রত্যক্ষ সংগ্রামের নিকটতম দুখ ইহাদের প্রত্যেকের সংগ্রামের পশ্চাতে ছিল অপার করুণা ইংরেজদের হৃদয় এবং যুক্তির কাছে আবেদন করিতে হইবে ইংরেজদের তিনি তাহার প্রিয় বন্ধু বলিয়ায় অভিহিত করেন তিনি তাহাদিগকে স্মরণ করিয়া করাইয়া দেন যে তিনি তিরিশ বছর ধরিয়া তাহাদের বিশ্বস্ত সহচরী ছিলেন তিনি অনুরোধ জানান ইংরেজরা যেন তাহাদের সরকারের বিশ্বাসঘাতকতার সংশোধন করিয়া লন সরকারের বিশ্বাসঘাতকতা সরকারের প্রতি আমার সকল বিশ্বাস ভাঙিয়া দিয়াছে কিন্তু ওর এটির সেই সৎ সাহসের উপর আবার বিশ্বাস এখনো রইয়াছে ভারতবর্ষ এখন কেবল মানসিক বরই দেখাইতে পারে দেখাইতে পারে অসহযোগ আত্মত্যাগ আমি যন্ত্রণা সহিয়াই আপনাদের জয় করিতে পারি গত চার পাঁচ মাস কাল ধরিয়া গান্ধীজির লক্ষ্য যে কেবলমাত্র অসহযোগের দ্বারাই ব্রিটিশ governor কে অচল করিয়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল নহে তিনি সেই সঙ্গে এক নতুন ভারত বর্ষ গড়িয়া তুলিতে চেষ্টা করিতেছিলেন যে ভারতবর্ষ আদর্শ এবং যে ভারত বর্ষ আদর্শ এবং বস্তু সম্পদ উভয় দিক হইতেই নিজের প্রাচুর্য বাঁচিয়ে থাকিতে পারিবে তাহার নিজস্ব কর্মজগৎ হইয়া উঠিবে স্বতন্ত্র স্বাধীন ইহার প্রথম সোপান ছিল ভারতবর্ষকে অর্থনীতির দিক হইতে আত্মনির্ভরশীল করা গান্ধীজীর নিকট ইহারই নাম স্বদেশী কিংবা বলা যেতে পারে হল এই সব দেশ সর্বাপেক্ষা প্রাথমিক এবং ব্যবহারিক অর্থ

জাতিসংস্থা এবং নৈতিক নিয়মাবলী সর্বাগ্রে ভারতকে বোতলের বাহ্যিক হইতে মুক্ত হইবার প্রয়োজন ছিল সুতরাং এই উদ্দেশ্যে বহু সংখ্যক কান বিরোধী দল গড়িয়া তোলার বিলাতি মদ বয়কট করা এবং মদ্য বিক্রেতা দিগকে অপরাধ অনুরোধ এর দ্বারা licence ত্যাগ করিতে বাধ্য করা দরকার হইয়া পড়িল সমগ্র ভারতবর্ষ মহাত্মা এই আহবানের অর্থ বুঝিলো এবং সাড়া দিল দেশময় বহিয়া গেল কান বিরোধী তরঙ্গ উন্মত্ত জনতা যাহাতে বল প্রয়োগের দ্বারা মদের দোকান গুলি বন্ধ না করে সেই জন্য গান্ধীজিকে নিজেকে বহুস্তলে হস্তক্ষেপ করিতে হইল বল প্রয়োগের দ্বারা মানুষকে প্রবৃদ্ধ করিবার অধিকার কাহারও নাই মদ্যপানের ব্যাধিকে অপেক্ষাকৃত সহজে বিতাড়িত করিতে পারিলেও অর্থনৈতিক দিক হইতে ভারতকে আত্মনির্ভরশীল করিয়া তোলা অত সহজ ছিল না তাহার নিজের কারণ অন্য কোথায় বিলাতি মাল যদি সে বর্জন করে তবে তাহার পরিধানের বস্ত্র কোথা এ বিষয়ে গান্ধীজী যে ব্যবস্থা দিলেন তাহা অতীব সরল এবং ইহার মধ্যে গান্ধীজীর মধ্য যুগে ও বিধি ব্যবস্থার প্রতি প্রীতি ডাক প্রকট হইয়া উঠিলো সরকার পুরাতন গৃহশিল্পকে পুনরায় ভারতে গৃহে গৃহে প্রতিষ্ঠা করিতে হইবে ইহাই তিনি দাবি করিলেন সামাজিক সমস্যার এই মধ্যযুগীয় সমাধানটি বহু ব্যঙ্গ বিদ্রুপ এর ব্যবস্থা হইয়া উঠিলো কিন্তু ভারতের বিশেষ অবস্থা এবং গান্ধীজীর কথার আসল তাৎপর্য গান্ধীজীর এই ব্যবস্থাকে সার্থক করিয়া তুলিল কেবলমাত্র অত্যন্ত দরিদ্রদের পক্ষে ভিন্ন সরকার দ্বারা তাহারও জীবন সংস্থান হইবে এমন দাবি গান্ধীজি কখনোই করেন নাই তিনি কেবল বলিয়াছিলেন যে সুতাকাটাকে গৌণশিল্পে এই সবে গ্রহণ করিতে হইবে এবং যখন কৃষিকার্য সাময়িকভাবে বন্ধ থাকবে তখন ইহার আশ্রয় লওয়া চলিবে এই সমস্যাতে কেবলমাত্র খেতাবি সমস্যা নহে ইহা যেমন তীব্র তেমনি জরুরী ভারতের শতকরা আশি ভাগ মানুষ বছরের চার মাস কাল তাহারা বেকার থাকে এবং জনসংখ্যার এক দশমাংশে সাধারণত অন্নই জোটে না মধ্যবিত্ত সম্প্রদায় থাকি অর্ধাহারে ইংল্যান্ড দেশের এই দূরবস্থার কিছু কিছু ব্যবস্থা তো করেই নাই বরং ইহাকে তাহারা আরো বাড়াইয়া দিয়াছে ইংরেজ company গুলি স্থানীয় শিল্প কলকারখানার সর্বনাশ করিয়াছে এবং প্রতিবছরে ছয় কোটি টাকা শোষণ করিতেছে এ দেশ হইতে যেখানে দেশের প্রয়োজনে অনুরূপ তুলা জন্মে অধিকাংশ তুলাই জাপানি কিংবা শহরে রপ্তানি করিতেছে এই তুলাই আবার জাপান ও শহরে হইতে ফিরিয়া আসে তৈয়ারী কাপড়ের আকারে সৎ স্পষ্টতই দেখা যাচ্ছে যে ভারতীয়দের এখন কর্তব্য বিদেশিদের এই সর্বনাশা সাহায্য না লইতে শেখার এবং ভারতে কলকারখানা গড়িয়া তোলা ভারতের প্রত্যেকটি মানুষের জন্য অন্য প্রস্থের নিশ্চিত ব্যবস্থা করিবার সময় আসিয়াছে এই উদ্দেশ্যকে সফল করিয়া তুলিতে হইলে হিন্দুদের পুরাতন কুটির শিল্প বয়ন ছাড়া আর কোন প্রকার সহজ বা সস্তার উপায় নাই কৃষক শ্রেণীর কৃষি কাজে বাধা ঘটাইলে চলিবে না কিন্তু একদিকে যেমন বেকার এবং ভবঘুরে অন্যদিকে তেমনি শিশু এবং নারী এই বয়ানের শিল্পে এত নিয়োগ করিতে পারিবে তাহা ছাড়া সমস্ত ভারতীয়দের তাহাদের অবকাশ টুকুকে এই কাজে লাগাতে পারেন গান্ধীজি নিম্নলিখিত নিয়মগুলি প্রবর্তন করি দেন বিলাতি বস্ত্রের বয়কট সুতা কাটার পরিপূনরাবর্তন এবং প্রচার কেবলমাত্র খর্দ পরিবার শপথ গ্রহণ এই কার্যে গান্ধীজি অক্লান্ত উৎসাহের কার্য্যে উৎসাহের সহিত আত্মনিয়োগ করিলেন তিনি দেখিলেন সুতা কাটার সমস্ত ভারতবর্ষে কর্তব্য হিসেবে গৃহীত হইবে বিদ্যালয়ে ইহার শিক্ষা দেওয়া হইবে নিজেদের কাটা সুতা দিয়া গরিব ছেলেমেয়েরা school এর মাহিনা দিতে পারিবে এবং নরনারী প্রত্যেকে প্রতিদিন তাহাদের অবকাশের এক ঘন্টা কাল এই কাজে নিয়োগ করিবেন তিনি তুলা সুতা এবং বয়ান প্রভৃতি নানা ব্যাপার সম্পর্কে তন্তু বাইয়ের নিকট ক্রেতা পিতা মাতা এবং জগত ছাত্রছাত্রী দিগকে বহু উপদেশ পরামর্শ দিলেন দৃষ্টান্ত স্বরূপ কেমন করিয়া স্বদেশী দোকান খোলা চলে তাহাও তিনি বুঝাইলেন অতি সামান্য মাত্র মূলধন লইয়া শতকরা দশ টাকা মাত্র মুনাফা করিয়া ইত্যাদি ভারতের পুরাতন তম গ্রাম হইলো চরকার গ্রাম ইহা শুনিয়া কবি তন্তু বাই পুলকিত হইয়া উঠিতেন সম্রাট ঔরঙ্গজেব বুনিয়া লইতেন তাহার নিজের মাথার টুপি এই সকল কথা গান্ধীজি যখন বর্ণনা করেন তখন তিনি ভাবের প্রিয়বল হইয়া পড়েন এ বিষয়ে জনসাধারণকে উৎসাহিত করিতে গান্ধীজী সমর্থ্য হইলেন বোম্বাইয়ের সম্ভ্রান্ত মহিলারা সকলে সুতো কাটা আরম্ভ করিলেন হিন্দু এবং মুসলমান সকল সম্প্রদায়ের মেয়েরাই এই জাতীয় কাপড় পড়িতে সম্মত হইলেন কেবল তাহাই নহে ইহা তার সঙ্গে পরিণত হইল রবীন্দ্রনাথেও এই খদ্দর বা খাদির প্রশংসা করলেন ইহাকে তিনি সুরুচি সম্মত বলিলেন ফর মাসের পর ফরমাস আসিতে লাগলো এমনকি আদেন ও বেলুচিস্তান হইতেও ফরমাস আসিল কিন্তু যখন স্বদেশীর ভক্তরা বিলাতি মাল বয়কট করিল তখন তাহারা একটু বাড়াবাড়ি করিয়া বসিল এমনকি গান্ধীজী যিনি স্বভাবতই প্রকৃতিস্থ এবং অবিচলিত থাকেন তিনিও ভাবাতিশর্য্যের দিগ্বিদিক জ্ঞান হারাইলেন উনিশশো একুশ সালে আগস্ট মাসে তিনি বোম্বাইয়ের সমস্ত বিলাতি মাল পুড়াইয়া ফেলিতে হুকুম দিলেন যুগে ফ্লোরেন্সে যেমনটি হয়েছিল তেমনি ভাবে সম্ভ্রান্ত পরিবারের বংশ পরম্পরায় ব্যবহৃত বহুমূল্য দ্রব্যাদির রাশি কৃত করিয়া তাহাকে আগুন দেওয়া হইল এবং এই বহ্নুৎসবের চারিদিক উন্নত জনতা উল্লাসে তাণ্ডব করিতে লাগিল

যে জাতীয়তাবাদী প্রকাশের ফলে ধ্বংস কে বস্তুত ধর্মের নীচেতে পরিণত করা হয় তাহারা তিনি নিন্দা করলেন মানুষের শ্রমের ফসল কে ধ্বংস করা যে মহাপাপ ইহা কোনমতেই আন্দ্রেও না ভাবিয়া পারিলেন না

বোম্বাইয়ের কাপড় পোড়ানো ব্যাপারটি গান্ধীজীর প্রতি আন্দ্রেউস এর অগাধ বিশ্বাসকে তলাইয়া দিল young india পত্রিকায় আন্দ্রেউস এর পত্র প্রকাশ করিয়া গান্ধীজি জানাইলেন যে তিনি এই জন্য অনুতাপ করেন না কোন জাতির প্রতি তাহার বিন্দুমাত্র বিদ্বেষ নাই এবং সমস্ত বিদেশী মালকেও তিনি ধ্বংস করিতে চান নাই যে সকল মাল ভারতের অনিষ্ঠ পরিবেশ তিনি কেবল সেগুলিকে নষ্ট করিতে চাহিয়াছেন ইংরেজদের কারখানা গুলি কোটি কোটি ভারতবাসী সর্বনাশ করিয়াছে এই সকল কলকারখানা ভারত হইতে ধর্মের ক্ষেত্র অপসারিত করিয়া ভারতের হাজার হাজার মানুষকে গড়িয়া তুলিয়াছেন এবং গোলাম তাহাদের স্ত্রী কন্যাদের করিয়া তুলিয়াছে কন্যা british শাসকদিগকে ভারত বর্ষ ইতিপূর্বেই ঘৃণা করিতে শুরু করিয়াছিল গান্ধীজি তার আদেশ ঘৃণাকে বাড়াইয়া তুলিতে চান নাই বরং তিনি তাহাকে অন্যদিকে সরাইয়া দিয়াছেন জনসাধারণের লক্ষ্য কে ইংরেজদের উপর হইতে ইংরেজি দ্রব্যের ফিরাইয়া দিয়াছেন মানুষ হইতে মালের ইংল্যান্ডের প্রতি ঘৃনা প্রকাশের জন্য মালগুলি পোড়ানো হয় নাই কাহারো যে তাহার অতীতের সহিত সমস্ত সম্পর্ক ছিন্ন করিতে বদ্ধপরিকর হইয়াছে তাহারি সংকেত হিসাবে পোড়ানো হইয়াছিল এগুলিকে এই surgical operation এর প্রয়োজনও ছিল এই বিষাক্ত জিনিসগুলি গরীব দুঃখীকে দিলে ভুল হইত কারণ তাহাদেরও আত্মসম্মানের জ্ঞান আছে সর্বপ্রথমে ভারতের অর্থনৈতিক জীবনকে বিদেশের আধিপত্য হইতে মুক্ত করিতে হইবে কিন্তু তাহার পরে মুক্ত করিয়া তুলিতে করিবে ভারতীয় মনকে গরিয়া তুলিতে হইবে এক সত্যিকারের স্বাধীন ভারতীয় মনোভাব গান্ধীজী চান যে তাহার দেশের জনসাধারণ ইউরোপীয় সংস্কৃতির কবল হইতে মুক্ত হোক সত্যিকারের ভারতীয় শিক্ষার গোড়াপত্তন করায় গান্ধীজীর সর্বাপেক্ষা গৌরবময় সাফল্যগুলির অন্যতম ইংলিশ শাসনের ফলে এশিয়াটিক সংস্কৃতির ভাস্কর সাদিত বন্নি বিভিন্ন school এ college এ যেন নিদ্রাচ্ছন্ন হইয়াছিল পঁয়তাল্লিশ বছরের অধিক কাল ধরিয়া আলী পথ ছিল ভারতের ইসলাম সংস্কৃতির কেন্দ্র ভারতীয় মিশনের বিশ্ববিদ্যালয় শিখ সংস্কৃতি কেন্দ্র ছিল খালসা কলেজ এবং হিন্দুদের ছিল বারানসি বিশ্ববিদ্যালয় এতে সকল প্রতিষ্ঠান নানাবিধ প্রাচীন হাওয়ায় সেগুলিকে সরকারি ভাতার উপর নির্ভর করিতে হইত গান্ধীজী এগুলিকে এশিয়াটিক সোসাইটি সংস্কৃতির অবিমিশ্র আশ্রম হতে দেখিতে চাহিলেন উনিশশো কুড়ি সালের নভেম্বর মাসে এজন্য আমেদাবাদের গুজরাটের জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করিলেন এই বিশ্ববিদ্যালয়ে আদর্শ ছিল এক সংযুক্ত ভারত হিন্দু ধর্ম এবং মুসলমানের ইসলাম এই ছিল ইহার যুগ যুগ্ম স্তম্ভ ভারতের বিভিন্ন কথা ভাষাকে সংরক্ষণ করা এবং সেগুলিকে জাতীয় সংরক্ষণের উৎস হিসেবে ব্যবহার করাই ছিল এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য গান্ধীজি অনুভব করিতেন যে পশ্চিমি বিজ্ঞানের শিক্ষা অপেক্ষায় এশিয়াটিক সংস্কৃতি সুনির্মিত পর্যালোচনা কম অপরিহার্য নহে তাহার এইরূপ অনুপতি সঙ্গত সংস্কৃত আরবিক ফারসিয়ান ও ইতালি এবং মাগধী এই সকল ভাষার বিপুল ঐশ্বর্যকে নারিয়া চাড়িয়া দেখিতে হইবে আবিষ্কার করিতে হইবে এগুলির মধ্যে জাতীয় শক্তির উৎস কোথায় নিহিত আছে চাকরি সংস্কৃতগুলির ওপর কেবল পুষ্ট হওয়া বা সেগুলি কেবল পুনরাবৃত্তি করাযই আদর্শ হইবে না ওদের যে ঐতিহ্যের উপর ভিত্তি করিয়া পরবর্তীকালের অভিজ্ঞতা সম্পদে সমৃদ্ধ করিয়া এক নবসংস্কৃতি গড়িয়া তোলাই হইবে লক্ষ্য বিভিন্ন সংস্কৃতি যেগুলি ভারতে আসিয়া বাসা বাঁধিয়াছে ভারতের জীবন কে প্রভাবান্বিত করিয়াছে এবং যেগুলি নিজেও ভারতীয় মাটির প্রভাবে প্রভাবান্বিত হইয়াছে সেগুলির সমন্বয়ে সামঞ্জস্য গুড়িয়া তুলিতে হইবে এই গড়িয়া তুলিতে হইবে এক আদর্শ সংস্কৃতির সভাপতি এই সমন্বয় স্বদেশী ধরনেরই হইবে ইহাকে বিভিন্ন সংস্কৃতিগুলির ন্যায্য ত্রাণ চাইবে ইহা আমেরিকা অনুরূপ হইবে না যেখানে একটি প্রধান সংস্কৃতি অন্যান্য অবশিষ্ট সংস্কৃতি গুলিকে আত্মসাৎ করে যেখানে সামঞ্জস্যের দিকে লক্ষ্য নেয় লক্ষ্য আছে কেবল কৃত্রিম বল প্রযুক্ত ঐক্যর দিকে সকল ভারতীয় জন্মই শিক্ষা দিতে হইবে হিন্দুদের কোরআন এবং মুসলমানদের শাস্ত্র পড়িবার সুযোগ থাকিবে জাতীয় বিশ্ববিদ্যালয় কেবলমাত্র বাদ দেওয়া মনোভাব ছাড়া আর কিছুই বাদ পড়িবে না ইহা বিশ্বাস করিবে মানবতার মধ্যে অস্পৃশ্য বলিয়া কিছুই নাই হিন্দুস্তানি ভাষা কে আবশ্যিক করিয়া তোলা হইবে কারণ এই ভাষাটি সংস্কৃত হিন্দি ও পারসিক উর্দুরা সংমিশ্রণে গঠিত কেবল জ্ঞান চর্চার দ্বারাই নহে সহযত্ন পেশাদারী শিক্ষার দ্বারা স্বাধীনতার মনোভাব গড়িয়া তুলিতে হইবে গান্ধীজী আশা করেন ধীরে ধীরে উচ্চস্তর বিদ্যালয়ে গুলি গড়িয়া উঠিবে শহরে শহরে চিৎকার ছড়াইয়া পরিবে এবং তাহা জনসাধারণের মধ্যেও গিয়া পৌঁছিবে

ভারতীয় জাতীয় সম্পদ বন্টনের অসাম্যের এবং সামাজিক অতৃপ্তির অনেকখানি প্রতিবিধানও ঘটিবে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা যাহা হাতেনাতে কাজ করিবার ক্ষমতা না বাড়াইয়া কেবল চিন্তাশক্তিকে বাড়াইয়া তোলে তাহার প্রতিরোধে গান্ধীজী সকল school college এ শিক্ষা শিশুর মধ্যে নিম্নগত শ্রেণী বৈদিক হাতের কাজ শিক্ষা দেবার ব্যবস্থা করিতে চান গান্ধীজী বিশ্বাস করেন ছাত্রীরা যদি সুতা কাটিয়া তাহাদের স্কুলের মাহিনা দেয় তাহা হইলে বেশ হয় এই রূপে তাহারা নিজেদের জীবিকা ও উপার্জন করিতে শিখিবে এবং আত্মনির্ভরশীল হইয়া উঠিবে মানসিক শিক্ষার ব্যাপারে ইউরোপ যাহাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়াছে গান্ধীজি তাহার উপর গোড়া হইতে জোর দিতে চান কিন্তু ছাত্রকে উপযুক্ত রূপে শিক্ষা দেওয়ার পূর্বে প্রয়োজন উপযুক্ত শিক্ষকের উচ্চতর প্রতিষ্ঠানগুলিতে গান্ধীজি নতুন শিক্ষার পত্তন বুলিয়া ভাবেন কারণ এই প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্য হইল শিক্ষকদের তালিম দেওয়া school বা college এর অপেক্ষা ওই প্রতিষ্ঠানগুলির কাজ বাড়ায় তো অনেক বেশি এগুলিকে আশ্রম বলাই ভালো এই সকল আশ্রমে ভারতীয় শিক্ষার হোমাগ্নী প্রজ্জ্বলিত হইয়া সমস্ত বিশ্বকে অলোড়ি আলোকিত করিবে যেমন ভাবে অতীতকালে পাশ্চাতে বেনেডিক্ট টাইম মঠগুলি হইতে ধর্মের অগ্রগতি তারা জ্ঞানের মশাল হাতে বাহির হইতেন এবং জয় করিতেন কত হৃদয় কত সাম্রাজ্য আমেদাবাদে তাহার আদর্শ প্রতিষ্ঠান সত্যাগ্রহ আশ্রম বিদ্যালয়ের জন্য গান্ধীজি যে সকল নিয়ম নির্দেশ করিয়াছেন সেগুলি ছাত্রদের অপেক্ষায় নির্দেশকদের প্রতি অধিক প্রযোজ্য সেগুলি শিক্ষক দিগকে আশ্রমে গতি করিয়া তোলে সাধারণ ধর্ম সম্প্রদায়ের মধ্যে এই ব্রতের শপথ গুলি সম্পূর্ণ নঙ্গর্থক হইলেও সেখানে এখানে সেগুলি প্রেমের ও ত্যাগের সক্রিয় মনোভাবের অর্থময় হইয়া ওঠে শিক্ষক দিগকে নিম্নলিখিত পদ্য গুলিও গ্রহণ করিতে হয় সত্যের ব্রত সাধারণভাবে অসত্যের আশ্রয় না লইয়া যথেষ্ট নহে এমনকি দেশের মঙ্গলের জন্য কোন প্রতারণার কাজ করা চলিবে না সত্যের জন্য পিতা মাতার এবং গুরুজনের প্রিয়ধি হওয়ার প্রয়োজন ঘটিতে পারে অহিংসার ব্রত কোন জীবকে হত্যা না করাই যথেষ্ট নহে যাহাকে অপরাধী বলিয়া বিশ্বাস করি তাহাকেও আঘাত করা চলিবে না তাহাদের উপর রুষ্ট হওয়া চলিবে না তাহা দিগকে ভালোবাসিতে হইবে অত্যাচারের প্রতিরোধ করো অত্যাচারীকে আঘাত করিয়ো না

স্ত্রীলোককে কামনা সহিত না দেখায় যথেষ্ট নহে পাশবিক ব্যক্তি গুলিকে দমন করিতে হইবে এমনকি চিন্তাতেও সেগুলির প্রশ্রয় দিলে চলিবে না বিবাহিত পুরুষকে তার স্ত্রীর সহিত সমস্ত জীবন বন্ধুর মত কাটাতে হইবে এবং স্ত্রীর সহিত পুনঃ পবিত্রতার সম্পর্ক বজায় রাখিতে হইবে রসনার সংযম খাদ্যের নিয়মতি ও পবিত্রতা যে সমস্ত খাদ্য পশুবৃত্তিক প্রবৃত্তিকে বঞ্চিত বঞ্চিত করে তা সেগুলি অনাবশ্যক যেগুলি সেগুলিকে বর্জন করিতে হইবে চর্য পরিহারে ব্রত যাহা সাধারণত অন্য ব্যক্তির সম্পত্তি বলিয়া বিবেচিত হয় সেগুলিকে চুরি না করাই যথেষ্ট নহে আমাদের যাহাতে কোনো প্রয়োজন নাই তাহা ব্যবহার করাও একপ্রকার চর্য আমাদের প্রতিদিন যাহা প্রয়োজন তাহাই আমরা প্রতিদিন প্রকৃতির নিকট হইতে পাই তাহার বেশি আমরা আদৌ লইব না অধিকার ত্যাগের ব্রত অধিক জিনিসে অধিকারী না হওয়া বা অধিক জিনিস না রাখা যথেষ্ট নহে আমাদের দৈহিক প্রয়োজনে এসে অতিরিক্ত সামান্য কিছু রাখাও চলিবে না জীবনকে সহজসরল করিয়া তোলার কথা কেবলই প্রভাবিত হইবে এই প্রধান ব্রত গুলির সহিত কয়েকটি গৌণ নিয়ম ও জুড়িয়া দেওয়া হই হইয়াছে স্বদেশী যাহার মধ্যে প্রতারণা সম্ভাবনা আছে এমন কোন বস্তু ব্যবহার করিও না কলে তৈয়ারী জিনিস ব্যবহার করিও না কারখানার শ্রমিকরা প্রচুর কষ্ট পায় সুতরাং কলে তৈরি বস্তুগুলির যত্ন না হইতেই প্রস্তুত স্বহিংসার পতিদেব বিদেশি মাল এবং কলে তৈরি মাল নিষিদ্ধ বলিয়া বর্জন করিতে হইবে ভারতে প্রস্তুত সাদাসিধে কাপড়চোপড়ই করিতে হইবে নির্ভীকতা যে ভয়ে বশীভূত হইয়া কাজ করে সে কখনোই হিংসার পাশে উত্তীর্ণ অনুসরণ করিতে পারেনা অহিংসা বা সত্যের ব্রতিকে রাজার জনসাধারণের জাতি পরিবারে তস্করের দস্যুর হিংস্র জন্ত এবং মৃত্যুর ভয় ত্যাগ করিতে হইবে তিনি সত্যি কারের নির্ভীক মানুষ তিনি সত্যের জোড়ে আত্মার জোড়ে অপরের বিরুদ্ধে আত্মরক্ষা করেন এই এই লৌহতিতের

ভারতের প্রধান প্রধান ভাষা গুলি তাহাদের অবশ্যই জানিতে হইবে চার বৎসর হইতে উপরের দিকে যে কোন বয়স পর্যন্ত ছাত্ররা আশ্রমে ভর্তি হইতে পারি রে দশ বৎসর কাল ধরিয়া তাহাদের পাঠ ভ্রমণ করিতে হইবে এবং এই দশ বছরের সমস্তটাই তাহাদের আশ্রমে কাটাইতে হইবে ছেলেমেয়ে দিগোকে তাহাদের পিতামাতা ও পরিবার হইতে পৃথক করিয়া রাখা হয় তাহাদের উপর পিতামাতা সকল আধিপত্য ত্যাগ করেন ছেলে মেয়েরা পিতা মাতার সহিত কোন সাক্ষাৎ করে না ছাত্ররা সাদাসিধা পোশাক পরে সাদাসিধা নিরামিষ খাবার খায় এবং ছুটি বলিতে সাধারণত যাহা বোঝায় তেমন কিছুই পায় না তবে প্রতি সপ্তাহে তারা দেড় দিন অবকাশ পায় ওই সময় তারা ব্যক্তিগতভাবে কোন সৃজনী শিল্প করিতে পারে hello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

হ্যাঁ চিনতে পেরেছি কিন্তু এতদিন পরে আমাকে মনে পড়ল? এতদিন পরে আসলে আমি আমার phone এর contacts গুলো একটু দেখছিলাম কার কার number saved আছে হঠাৎ আপনার কথা মনে পড়লো তাই ভাবলাম খবর নেই আপনি কেমন আছেন কি করছেন। যাক বাবা তাহলে শেষ পর্যন্ত আপনার সময় হল যে আপনি contact গুলো একবার check করবেন এজন্যই আমার সাথে কথা। না না আপা তেমন কিছু না আসলে বোঝেনি তো ব্যস্ততায় থাকি সারাদিন আপনিও ব্যস্ত থাকেন তাই কাউকে আসলে খুব একটা বিরক্ত করতে ইচ্ছে হয় না। হ্যাঁ আর এটা কিন্তু সত্যি আমরা কিন্তু অনেকের কথাই মনে করি কিন্তু ঘটা করে কিন্তু phone টা করা হয় না আমি কিন্তু আপনার কথা মনে করেছি কিন্তু phone করা হয় নাই । ঠিক বলেছেন আপু আসলে আমাদের এখন তো এই আহ আহ চাকরির ব্যস্ততা জীবনের ব্যস্ততা পরিবার নিয়ে সবকিছু আসলে মানিয়ে চলা খুব কষ্ট।

হম হম ঠিক বলেছেন।

আসলে এই তো আমি চিন্তা করছিলাম যে আহ একদম ঘটা করে শুরু করব। আহ খোজা ভালোমতো CV দেওয়া শুরু করব বিভিন্ন যেই facebook এর page গুলো আছে তারপরে ধরেন এগুলোতে আসলে দিব একেকজনকে কিন্তু এখন দেখছি যে আহ যেই পরিমান pressure market এ আহ লোক বেশি চাকরির position কম এখন আমি চিন্তা করছি কি করব ব্যবসাতে যাব নাকি চাকরি করব নাকি ফ্রিল্যান্সিং কাজ করব সবকিছু নিয়ে খুব আহ tension এ আছি। আপনার কি খবর? আমার কথা কি বলব আমিতো মাঝখানে অনেকগুলো CV করলাম আহ তারপরে CV জমা ও দিলাম সেখান থেকে কোন response পেলাম না আমি বুঝতে পারলাম যে আসলে আমার মত, অনেকেই CV জমা দিয়েছে এখন তাদের মধ্যে কে select হলো কে জানে আমাকে তো আর কোনো phone tone করা হয়নি আমি এতই হতাশ হয়ে গেছি যে আমি এখন আর কোথাও CV ই দিচ্ছি না। এত মন খারাপ হয়ে গেছে এত এতগুলো try করার পরে যখন না হয় তখন কিন্তু আসলেই হতাশ লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন এটা কিন্তু আসলে আমাদের মানে বাংলাদেশের কঠিন বাস্তবতা। যে এত পরিমান আমরাই চিন্তা করেন আমাদের একটা class এই ছিলাম আমরা কত দেড়শ জন ছিলাম এর মধ্যে দেড়শ জন একসাথে বের হচ্ছে চাকরির position একটা। সেখানে আমরা দেড়শ জন একসাথে CV দিচ্ছি কাকে রেখে কাকে নিবে কি করবে সবকিছু কিন্তু খুব একটা মানে আহ কষ্টের ব্যাপার আসলে আমাদের জন্য। প্রচুর আর আমার তো হচ্ছে যে, চাকরির ক্ষেত্রে এরকম আমার একটা ধারণা চলে আসছে যে হয়তো পরিচিত কেউ না থাকলে চাকরি হবে না এরকমটা মনে হচ্ছিল আসলে এরকম হওয়ার পিছনে কারণ আছে দেখা যাচ্ছে কিন্তু lobbying টা করে। নিজেদের লোকজনেরই একই জায়গাতে একই sector এ ঘুরেফিরে চাকরি হচ্ছে আহ এজন্য খুব সমস্যা আর আমার ফ্যামিলিতে আসলে খুব একটা চাকরি কেউ করে না এটা একটা বড় সমস্যা হয়েছে আমার জন্য সবাই যেহেতু business এ আছে । এজন্য আমি চাকরি sector এ খুব একটা সুবিধা পাচ্ছিনা। আমাদের ও কিন্তু একই অবস্থা আমারও কিন্তু সবাই চাক মানে আহ মানে ব্যবসা মুখী চাকরি করে হাতে গোনা দুই এক জন ।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 এটা একটা বড় সমস্যা অবশ্য অনেকে বলে যে যাদের মেধা আছে তাদের আসলে চাকরি পেতে অতোটা বেগ পেতে হয়না কিন্তু আমি কিন্তু এরকমটা দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে চাকরির ক্ষেত্রে, আহ ওই যে বলে না আমাদের দেশে যে মামা চাচা, সেটা খুব বেশি চলে আসলে কিন্তু চলে কিন্তু অনেকেই আমাকে এ কথাটা বললে তারা ক্ষেপে যায় বলে যে একদমই না চাকরির জন্য মেধা টাই যথেষ্ট। কিন্তু আমার মনে যে হয় আমাদের দেশের যে অবস্থা তাতে আসলে হয় না মামা চাচা কিন্তু দরকার পড়ে যায় শেষ পর্যন্ত।

এটা কিন্তু এখন অনেকেই করছে কারণ এই কাজটা আমার মনে হয় যে যেহেতু online based তো অনেকে বাসায় বসে করতে পারছে যার যার একটা আহ সুবিধা আছে কিন্তু।

অনেকেই দেখি আমি এই কাজটা এখন করতেছে এবং আমার কিন্তু ভালো লাগে আমি যদি try করিনাই কেমন লাগে ভালো লাগতেছে? আহ ভালো বলতে ধরেন আমার সুবিধামতো আমি কাজ করছি কোনো ধরাবাধা সময় নেই। আমার কাউকে জবাবদিহিতা করতে হচ্ছে না মানে আমার আহ কাজ জমা দেওয়ার দিয়ে হচ্ছে গিয়ে আমার client এর কথা তো সেই হিসেবে আমি রাতে করি দিনে করি যখন ইচ্ছে তখন করি ঘরে করি বাইরে করি সেটা আমার ব্যাপার।

একটা iron এর খরচ থেকে শুরু করে makeup পর্যন্ত কিন্তু আমাদের খরচ কম না তো সবকিছু মিলেই কিন্তু আমার সুবিধাই maximum ই আমার সুবিধাই হচ্ছে একটা ছোট একটা অসুবিধা সেটা হচ্ছে,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 হম হম হম অনেকেই বুঝতে পারে না আসলে আমাদের দেশ তো মানে এখনো অতটা উপরে পর্যন্ত পৌঁছায় নাই।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

হ্যাঁ হ্যাঁ আমার আমার এক friend এর husband আছে উনি ও freelancing করতেছে।

একেতো চাকরির সংকট তার মধ্যে যদি মানুষ freelancing এর গুরুত্ব টা না বুঝে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে যারা করছে তাদের জন্য।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 আহ দশ জন মানুষ একটা position নিয়ে মারামারি কাটাকাটি না করে যদি আমরা এই freelancing এর দিকে আরো কিছু মানুষ ঝুকে যায় বা জিনিসটা বুঝতে শিখি যে ব্যাপারটা আসলে কি তাহলে কিন্তু আমাদের মানে যুব সমাজের উপর থেকে একটা বিশাল বড় একটা pressure কমে যায়। কোমে যাবে আর সেই ক্ষেত্রে হচ্ছে চাকরি নিয়ে যে খুব বেশি এইযে মারামারি-কাটাকাটি যেটা বললেন সেটাও কিন্তু কমে যাবে তো দেখা যাচ্ছে যে যার যে চাকরির ইচ্ছে যে deserve করে সে কিন্তু পাবে। তখন কিন্তু ঝামেলাটা আর হবে না এটা কিন্তু ভালই হয় যদি free lancing এর দিকে free lancing এর কাজ গুলোর দিকে ঝুকে যায়। হম এখন কি আর করার?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

তো সেই হিসেবে আমার চলার মতো টাকা কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমার ঘরে বসেই একটু কাজের একটু pressure থাকে আহ সময় সময় দেখা যায় যে আমার রাতে ঘুম হয় না এরকম হয়।